তাদের পিছনে রয়েছে একটি দেয়াল দেয়ালের রং লাল এবং বেগুনি।

গেটের মোদ্দে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে ক্যাশকার্ড ক্যাম্প ।

কিছু পাথরও দেখতে পাচ্ছি ছোট এবং বড়।

পাশেই রয়েছে নারকেল গাছ এবং আরও নানান ধরনের বড় বড় গাছ।